বাস গাড়ির পিছনে জঙ্গল দেখতে পাচ্ছি।

তার পেছরে কত পেনডেল করা আছে।

সেখানে একজন পুতুল তার শিষ্যদের মানে আশীর্বাদ করতেসে।

মেয়েটি জামাপ জামার রং হচ্ছে কালো।

আর কতগুলু চেয়ার দেকতে পাচ্ছি নাল রঙের।

আমরা এই মুহূর্তে একটি ইয়োমা কোম্পানির শোরুম দেখতে পাচ্ছি।

পাশেই একটি সেগেনার বাইক রয়েছে।

তার নিচে লেখা আছে রেডিল ব্যাংক ।

দোকানের উপরে পোস্টারে লেখা আছে তেজা বক্স স্টেল ।

এক একটা পোস্টারে লেখা আছে এস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

এটা দেখে মনে হচ্ছে এটা একটা দোকান।

সামনেই একটি নদী দেখতে পাচ্ছি।

রুম -টির রঙ সাদা দেখতে পাচ্ছি আর উপরে চারটি লাইট দেখা যাচ্ছে।

এখানে সবুজ রংয়ের জঙ্গল দেখা যাচ্ছে।

সামনেই কারেন্ট -এর খুঁটি রয়েসে।